বিদ্যালয়ের সামনে ছোট্ট একটি উঠোন রয়েছে এবং বিদ্যালয়ের সামনে একটি মাটির রাস্তাও রয়েছে।

এতে একটি ঘর রয়েছে । ঘরটি চারদিক দিয়ে ঘেরা রয়েছে। ঘরটির মধ্যে অনেকগুলি ছোটো ছোটো টেবিল পাতানো রয়েছে । তার দুই ধারে --

ছোট তাকের মধ্যে ভাঁজ করে রাখা হয়েছে এছাড়াও একটি বসার জন্য লাল রঙের চেয়ার ওঃ আছে।